তারা সবাই গেছে এখানে ঘুরতে এবং ছবি তুলতে খুব মজা করতে।

ছবিটা দারুন লাগজে আমার দেখে ছবিটা দেখে ভিক্টরিয়া মেমোরিয়াল এর কথা মনে পরে যাছ--

এবং এই অনুষ্ঠান অনেক ভিড় হয়েছে দুজন দাঁড়িয়ে সেলফি ও তুলছেন দেখা যাচ্ছে এবং দুজন দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য স্বামী স্ত্রী তো অনুষ্ঠান বাড়ি মানেই নানা রকম খাবার দাবার সব কিছু খুবই সুন্দর লাগছে।